তাই না কি যাই হোক নিয়ে বল এখন খবর কেমন চলছে, কি চলছে এখন বল কি খবর বলবো বল ওই এই এখন দুটো তোর girlfriend কে নিয়ে picnic জাবি সব ফিষ্টি খেতে জাবি কি কি করবি তোরা না না তাই হয়ে কোথায় ফিষ্টি খেতে গেলাম ভাই girlfriend টাল friend নেই রে বাবা এখন এখন কাজে ব্যস্ত জীবনে এখন girlfriend করে কি হবে বল career এর দিকে এখন focus দিয়েছি করি না

মানে কি বলছিস ভাই উল্টো পাল্টা সব আমি ওইরকম যে ওইরকম ছেলে না ভাই ঠিক আছে তুই যা বলতে চাইছিস আমি পুরো পুরি change হয়ে গেছি ভাই তাই না কি

তোর খবর বল

আমাকে তো মনে হয়ে না তুই পাল্টে জাবি তুই তো সেই মানে কি বলবো বদমাইশি ছিলি এখনো তুই বদমাইশ, তুই কি করে পাল্টালি বলছিস তুই জানিস ভাই কি কথা বলছিস আমার পুরো পুরি change হয়ে গেছি ভাই এখন তো একদম change I am totally change ভাই ওই সব জিনিসে যাই না তার উত্তরে এখন ভাল লাগে না রে কি করবো বলতো ভাল লাগে না, কোথাও বেড়াতে যাবো না কি করবো বলতো দিয়ে বিয়া করে না ভাই বিয়ে টিয়ে করে নিলে ভালো লাগবে, তোকে ভালো লাগছে না তো বিয়ে কর তোর একটু কথা কেটে কেটে যাচ্ছে রে একটু কেমন লাগছে তোর কথা কেটে কেটে যাচ্ছে শুনতে পাচ্ছিস না তুই হ্যাঁ এবার পাচ্ছি পুরো হ্যাঁ বল বল তারপর বল বল আর খবর কি বলছি এখন পড়াশোনা কেমন চলছে?

আরে ওই বললে চলে পড়াশোনাটা ভালো করে কর জীবনে কিছু করতে হবে তো বলছে পড় পড় পড় করছে পড়ে তো একটা মানুষ কত করে কত চাপ নেবো তুই বল পড়তে হবে না কম করেই graduation টা পেয়ে তারপর তো তুই কিছু করবি এইটা হয়ে তাহলে তোরা এখন জ্ঞান দিচ্ছিস আমাদের জ্ঞান দেওয়ার লোক না জ্ঞান ও দিতে পারি না কি বলবো বল, পড়াশোনা করতে পারি আর না ঠিক ভাবে পড়াশোনাটাও যদি করতাম তাহলে আলাদা ব্যাপার পড়াটাও করলে না বাপ্ মার্ কাছেও কথা শুনছি তোরাও কথা শোনাচ্ছিস হ্যাঁ হ্যাঁ দেখ জ্ঞান দেওয়ার কিছু নেই তোকে আমি যেটা বলছি পড়াশোনাটা একটু করলে না কোনো কাজ পেতে তোর সুবিধা হবে বুঝতে পারছিস তাই বললাম আর কি তুই বলছিস জ্ঞান দিচ্ছি তোকে কেন জ্ঞান দেব ভাই যেটা আমার বলার কর্তব্য সেটুকু বললাম তুমি এবার যদি তাহলে কি ভাবে কথা বল

তোরা গ্রামে ছিলি তখন কত ভালো ছিলি কথা করতি phone টোন করতি বারো মাস আমায় phone করতি এখন তো মানে phone ও করতে মানে phone ও করিস না ভুলে গেছিস মানে ভাই শহরে চলে গেছি বুঝলি তো তোদের এখন ব্যাপার স্যাপার আলাদা ধরা যাবে না তোদের ওই বললে চলে শহরে এসেছি বলে ব্যাপার স্যাপার আলাদা তোদের কে তাহলে ভুলে গেলে phone করতাম না ভুলে যাই নি বলেই তো তোকে phone করলাম না, তুই তো এতদিন করলি না আমি তো করলাম, তুই তো করলি না phone আবার আমাকে বলছে ভুলে গেছি তা হয়ে না phone করি না বলতে দেখ phone কি করবো দেখ whatsapp এ যদি কোনোদিন তোকে message করতাম তুই seen করতি reply দিতি না বার বার একটা ছেলেকে জোর করে কথা বলা যায় তুই বল এবার কি করবো সেখানে message পড়ছি reply দিতাম না তখন হয়তো কাজের মধ্যে থাকতাম তাই জন্য reply দেওয়া হতো না এরকম কাজের চাপ mobile এর পরিস্থিতি তে হয়তো পরে যেতাম যে reply টা দেব কিন্তু ততক্ষনে এই রকম কি বলতো job এর চাপ থাকতো ভোর বেলা বন্ধুদেরকে phone করার একটু time নিজেকেও বার করতে হয়ে এবার কি বলবো বল তোরা বার করিস না হ্যাঁ হ্যাঁ কি বললি আরেকবার বল কি বলছিলাম বল তো যে মানে যতই কাজ থাক বন্ধুকে phone করা একটু নিজেরও time বার করতে হয়ে তো তোরা সেই বার করিস না জোর করে কি আর একটা মানুষকে আপন করা যায় না জোর করে মানুষকে কথা বলানো যায় কোনো কিছুই হয়ে না অবশ্যই phone কোনোদিন তুই করেছি আর আমি recieve করি নি এরকম দেখেছিস হ্যাঁ অবশ্যই phone করবি recieve করি যতদূর হোক চেষ্টা করি আমার দিক থেকে দেখি phone করেছে যেই করুক না কেন

তাই তো রে এখন কি বলবো বললে ভালো আছে হ্যাঁ বাবা ভালো আছে অসুস্থ ছিল এখন ঠিক আছে আর তোর বাবা মা কেমন আছে? আছে ভাই মোটামুটি আছে ভালো আছে বুঝলি তো ভালো আছে যাই হোক ভালোই থা~ রাখ থাকুক আর কি উপরওয়ালা ভালোই রাখুক তাই বলবো আর কি যাই হোক তার মধ্যে দিয়ে তার তুই এখন কিসে উঠলি মানে পড়াশোনা কিসে করছিস?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

বাবা কি করবে চাকরি করছে তার ছাড়া আমাদের জীবনে আর কিছু আছে বল যাক দেখ ভাই বাবা চাষ করছে তুই আর চাষ করবি কি বড়ো হয়ে দেখ

হ্যাঁ আমি বলছি দেখ বাবা চাষ করছে মানে দেখ তুইও কি চাষ তুই দেখ হয়ে সারা জীবন বাবা খেটে চলে যাবে একটা তো বয়েস চলে আসছে সেই বয়েসে তোর বাবা কিছু করতে পারবে না তাই জন্য আমি বলছি পড়া এই ভালো লাগে না ভালো লাগে না এইটাকে ছাড় আর কি চেষ্টা তো করছি বল আমার দিক থেকে যতটা পারছি আমি এবার আমি যদি না হয়ে তাহলে কি সেটাই সেটাই চেষ্টাটা কর চেষ্টা করলে সব হবে তুই চেষ্টা কর চেষ্টা করতে থাক ঠিক সব সমাধান হয়ে যাবে সেই তো এখন মানে আমার আমার জিবনটা কেমন হলো যে জানিস

সে তো যাই হোক আহ তোর friend এর কি খবর বল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

তোর কি মনে হচ্ছে এই তোর কি বলবো এই ঘেন্না করা চাকরি তে তোর মনে হচ্ছে যে girlfriend একটাও পটবে আমার কাছে? ভাই তুই please ওই বললে চলে একদম দেখ প্রিন্স নামটা তোরাই বলিস তা ছাড়া তো আমাকে সবাই নিখিল বলেই ডাকে না, সবাই যদি প্রিন্স বলেই ডাকতো তাহলে বেশি ভালো হতো প্রিন্স খালি মুখেই বললে হবে না bro কিংবা নাম ডাকলে হবে না প্রিন্স তৈরী হতে হবে তাই না চেহারা আজকাল কার দিনে চেহারা কোনো matter করে না টাকাটা matter করে তাই না তাই জন্য পরিশ্রম করো টাকা income করো বাস সব

তাই তো তখন দেখি এখন কি করা যায় বুঝলি তো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 college এ তো রাত্রে পড়ছি তো এই উম ইতিহাস নিয়েছি আর তোর ওই english বাংলা আর আর কি বলে ওই ভূগোল তো নিয়েছি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

ও আচ্ছা যাই হোক এর tuition পড়ছিস? না রে tuition বিউশন এ ভর্তি হয়ি নি আর ভাল লাগে না এখন যেতে ভর্তি হবি না কি করবো এখন দেখিনি যে কেমন কি হয়ে

হম যাওয়ার তো চেষ্টা করবো দেখি এখন কি হয়ে হম ঘুরতে ঘুরতে ভালো লাগে না ভালো লাগে না বলছিস তো একবার ঘুরতে আয়ে ঘুরে যাবে দেখবে ঠিক ভালো লাগবে তাইতো তা কি বলছো ঘুরতে গেলে নষ্ট টাকা তো নয় বাপের টাকা আর কত দিন ফুটাবো তাই জন্যই তোকে বলছি যে কোনো কাজ টাজ কর এখন থেকেই এখন হয়ে পড়াশোনাটা যদি ভালো লাগে করতে তাহলে পড়াশোনাটা কর না হলে হয়তো কোনো কাজের দিকে যদি করবি তা হলে ঠিক ঠাক time মূল্যবান সময়টা খালি নষ্ট করিস না পড়াশোনা করবি তো কর না হলে কোনো কাজে লেগে যা সব থেকে আমার মনে হয়ে better হবে তোরা আবার চাকরি টাকরি করছিস আমরা কি আমরা কি আর চাকরি পাবো আমরা সেই তা ছারা আমাদের উপায়ে নেই অব্যশই চেষ্টা করলে সব হবে bro চেষ্টা কর চেষ্টা কর আমিও তো চাইছি তুই তুই একটা কিছু কর বেকার খালি ঘুরে বেড়াচ্ছিস এদিকে ওদিকে তাই জন্য আমিও চাইছি যে কি তুই কিছু একটা কর আর কি কি বলবো আমার কপালটা এতো খারাপ হম বল তোর ওইযে সেজে ট্রেনে চাপিয়ে আনলি ট্রেনে চেপিয়ে মানে আমি ধর আমার রেখে আসি

নিয়ে আমাকে বলছে যে একটু যা করেছি করেছি একটা বৃদ্ধ মহিলা ছিল বুঝলি তার কাছে মানে বৃদ্ধ মহিলাটাও দাঁড়িয়ে ছিল আমি বসতে দি নি তা হচ্ছে তোমার বাপে শিক্ষা দেয় নি আমি বললাম না না বাপে শিক্ষা দেয় নি তোমাকে জ্ঞান দিতে হবে না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 ওকেও কিছু কথা তোকে বলতে হতো যাই হোক কিছু বলেছি যে এর collar টা ধরেছি যাই হোক কিছু ওটা ঠিক হয়ে নি কিন্তু ওই লোকটার ও চোরাটা ঠিক হয়নি আমার রাগ উঠেগেছিলো আমি বললাম চলো তুমি পুলিশের কাছে চলো কত তোমার বাপের টাকা আছে কত তোমার মরদ আছে তোমার সব দেখিয়ে দেব চলো তুমি পুলিশের কাছে

যে বলছে যে না তুমি যাও তুমি আমার যাওয়ার দরকার নাই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 কেমন কি বলছি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 আমার কাছে এসেছে আলাদা না বললে বলো তুমি কি বলছিলে বল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 তা সে খ্যাপার মতন একবার খ্যাপার মতন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 তা আমার যা রাগ উঠাইছিলো আমি বললাম যে কারণ আমি ছোট ছেলে অতো তো ওর সাথে পাঙ্গা নিবো তোমার না না না মার্ টার করিসনি মারামারি করিস নি কি বেকার খালি ঝগড়া ঝামেলা করে লাভ আছে বেকার ঝগড়া ঝামেলা করে লাভ নেই বাড়ির এরকম এ problem চলছে family র উপর দিয়ে তার উপরে আবার চোরা চরি কি হবে না হবে আবার ঠিক আছে তার জন্য ঠিকই করেছিস মারপিট করিসনি বেকার খালি আরে এমন সব ছোট ছোট সেই দুধের বাচ্ছা বুঝলি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

না রে ভাই বাপের টাকাও নেই ওতো ওতো আমার বাপের টাকা আছে তোরা পারবি ভাই সম্ভব নয়

সে তো ভাই কি বলতে চার পাঁচ জন আছে আমি বাড়ি চলে যাবো তাহলে ভাবলাম না থাক অতো আমি জ্ঞান দিতে যাবো না কাও কে যাই হোক ইয়ে বাড়ির সব টব ঠিক আছে তাহলে বাড়ির বাবা মা সব ঠিক আছে তো ভালো আছে তো একদম?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 মার ওই সেই মাথায় ব্যাথা করছে সেই নিয়ে মরে গেলাম আরো কত কিছু সব ব্যাথা ট্যাথা করছে বুঝলি মাথায় কি হয়েছে রে? সেই যেমন হয়ে না বয়েস হলে মাঝে ব্যাথা করে সেই ওই রকম হয়েছে

নিয়ে তাহলে এখন ঠিক আছে তো? ও এখন ঠিক এখন অসুবিধা নাই ওরা সব ঠিক আছে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

ওপরওয়ালা এইটাই চাইবো যাই হোক যেটা বলছিলাম তাহলে তোকে যে তা graduation টা ঠিক ঠাক ভাবে দে ঠিক আছে আমি যেখানে job করি আর কি সেখানে যদি হয়ে তোকেও আমি একবার try করবো নেওয়ার ঠিক আছে ও তো তুই ওইখানে কি কি কাজ করিস তা কেন তুই জানিস না এখনো

সেটাও তো বটে কিন্তু যাই হোক আমি কাজ করি বলতে গেলে আমি অনেক liderer কাজ করি এর কাজ করি অনেক রকম করি মানে যখন যেমন project আসে আর কি তখন তেমন কাজ করি

তো ক টাকা দেয় সংসার চালাতে? কটাকা বলতে ওইটা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 বারো হাজার তাতে কি হবে তাহলে এইবার তো কিছুই হবে না এইটা starting salary না ধীরে ধীরে তো দিবে আরো তো বাড়বে তিন মাস অন্তর অন্তর তো বাড়বে তাই না আর এখনকার দিনে তো বুঝতেই পারছিস ইয়ে কাজ পাওয়া মুশকিল যদি ছেরে দি না তখন problem হয়ে যাবে তাই জন্য আর কি আহ এখন ওইটাই করছি দেখছি তিন মাস পর ছ মাস পর টাকা salary টাও বাড়বে তাই তো বললো দেখি যদি না বাড়ে তখন আবার কোনো জায়গায় তখন আবার apply করবো, তুই কি বলিস না না ঠিকই করেছি আর যা মানে অবস্থা হয়েছে আমাদের যাতে কত cheating করছে কাজ করছে আমরা তো বেকার মামলা আমাদের দ্বারা তো কিছু হবেও না তো তোরা ভালো কর বুঝলি তবুও সাহায্য তাহাযো করতে পারবি একটু পারলে আমাকে হম অবশ্যই চেষ্টা করবো আমি সাহায্য করবো অবশ্যই যদি হয়ে যায় তো অবশ্য আমাদের বাড়িতেও থাকবি কোনো room ফুম ভাড়া নিতে হবে না এখান থেকেই যাওয়া আশা করবি খাওয়া দাওয়া করবি অসুবিধে নেই। বুঝতে পারছিস আমি try করবো একবার তার জন্য বলছি ইয়ে মানে তোর graduation টা ভালো করে দে একটু নাম~ percentage টা নিয়ে আয়ে বুঝতে পারলি হ্যাঁ হ্যাঁ বুঝলাম সেটাই আর কি যাই হোক picnic এর কথা যেটা বলছিলাম তোকে আর কি যে picnic আহ তোরা তো কোথাও যাস নি আর কি

যাই হোক যদি picnic এর কথা বলি তুই আমরা ভাবছিলাম তো বাড়ি থেকে সবাই মিলে একবার যাবো যদি হয়ে তোর বাবা মাকেও নিয়ে চলে আসবি বুঝতে পারলি খরচা টর্চার ব্যাপার কোনো মানে tension নেই যাওয়া আসার খরচাটা খালি রাখিস বাদ বাকি আমি দিয়ে দিবো অসুবিধে নেই যদি দেখি একটা date fixed করবো একটা ছুটির দিন দেখে ঠিক আছে কাকু কাকিমা কে নিয়ে আসবি তা হলে এবার কি বলতে হবে বাপ কে যদি বুলিয়ে আনি যে দেখো যাবো বলছে ও picnic এ নেবে রাখি তো বলবে যে তার মধ্যে বলেছে টাকা নেবে না তো বলবে ও কেন যাবো ও আর মানে নিজে টাকা দিবো তো বলবো তা নিজের টাকা দাও তাও বলবে যে অতটা খরচা তাহলে যেতে হবে না এবার কি বলবো বল আমার বাপ্ তো সেই এবার কিছু বলার ও নেই বুঝলি না না ওটা বললে চলে তুই একবার আমাকে কাকুর সাথে কথা বলিয়ে দিস না হয়ে তা হলে তার কারণ দেখ কাকুরা তোরা অনেক দিন ধরে কিছু হয়ে নি তো তাই জন্য বললাম আর কি অসুবিধে নেই আমি কাকুর সাথে কথা বলে দেব তুই একবার আহ গল্পটা বলেই দিস আমাকে আমি বলে দেব ঠিক আছে টাকা পয়সার tension নেই আমি আছি অসুবিধে নেই ঠিক আছে আমি চেষ্টা করবো ঠিক আছে

হম হম দেখবো ফাঁকা থাকলে অবশ্যই যাবো আর যদি না যাই তাহলে তুই একবার call করবি আমি তোকে করবো নে তুই কাকু কে একবার দিবি আমি কথা বলে নেবো ঠিক আছে তো তুই এদিকে বাড়িতে ফেরত আসবি না? আসবো রে ভাই দেখি পুজোর ছুটি পাই তখন যাবো একবারে মানে একদিন দুদিন ছুটির একদিন পাচ্ছি বুঝতে পারছিস সেই একদিনেই আবার অত দূর journey করে যাওয়া আবার আসা তাই জন্যই যাই না যদি ছুটি পাচ্ছিস তো দুই তিন দিন মধ্যে যদি ছুটি পাই তাহলে যাবো একদিন থেকে তারপর চলে আসবো আবার বুঝতে পারলি হম বুঝলাম তো

সবই বুঝতে পারছি কিন্তু কি বল তো যে বললাম যে টাকা ফাঁকা নাই ভাই

তাই তো বলছি যাবো না তো তুই আয়ে আসলে ভালো হতো বুঝলি একসাথে যেতাম তাহলে তুই বলছিস পূজার ছুটি তে আসবি তাহলে একটা কাজ করিস পূজার ছুটিতে তাহলে আমাকে নিয়ে যাস ঠিক আছে কেন তুই এখন আসতে পারবি না হ্যাঁ ভাই আসতে পারবি না আমি তো তোকে address দিয়ে দিতাম অসুবিধে তো নেই এখন যেতে পারবো না আমি এখন তো আব্বা সে চাষে কাজ করছে আমাকেও করতে হবে ও আচ্ছা আচ্ছা বুঝলাম যাই হোক তাহলে ঠিকই আছে অসুবিধা নেই আমি আহ তোর ওই দেখবো পুজোর ছুটিতে তাহলে যাবো একদিন নিয়ে চলে আসবো তখন আমার সঙ্গে চলে আসবি ঠিক আছে? তাই করবো না হলে ভাল লাগে না রে প্রচুর বেড়াতে ফেরাতে যেতে হবে বুঝলি তবে একটু ভাল লাগেনা জিনিষটা আমি ছাড়তে পারবো না হলে বোধ হয়ে তাও ছাড়তে পারবো না কি মনে হচ্ছে বল তো তোর? ওখান থেকে চলে আয়ে ভাই ভালো লাগে না ভালো লাগে না জানি না কি হয়েছে তোর আদৌ আমিও তো একটা মানুষ আমি তো কোই তোকে ক বার বললাম বল যে ভালো লাগে না আমি কিছু বললাম না একবার ও যে ভালো লাগে খালি ভালো লাগে না ভালো লাগে না এইটাই বলে যাচ্ছিস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

আরে না না না সেটা না ভাই দেখ তো নিজে নিজের জায়গায় কি কি হয়ে না হয়ে সে নিজেই জানে একমাত্র তোর জায়গায় কি হচ্ছে তুই একমাত্র জানবি আমার জায়গায় কি হচ্ছে আমি একমাত্র জানবো কিন্তু আমার চাপ টা আমার pressure টা তুই বুঝতে পারবি না কিন্তু তোর চাপটা আমার তোর pressure টা আমি বুঝতে পারবো না বুঝতে পারলি নিজের নিজের জায়গায় সবাই কে মনে হয়ে আমাকে ভালো লাগে না ও ওকে মনে হয়ে যে আমাকেও ভালো লাগে না কিন্তু উপরওয়ালা মানে কম বেশি সবারই দেখ আহ life এর মধ্যে যেহুতু বলা হয়ে তো মানে কম বেশি সবারই একটু tension, depression এগুলো তো আছেই বুঝতে পারলি

হ্যাঁ কি বললি আরেকবার বল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

করি নি করবো তোর

এই এখন game টেম খেলে নিচ্ছিস না কি করছিস? আমাদের mobile game টেম চলবে তোর মনে হয়েছে? শুনলাম নাকি তুই নতুন mobile নিয়েছিস oneplus নিয়েছিস আবার বলছিস চলবে না তাই হয়ে তিরিশ হাজার টাকা দামের mobile নিয়েছিস আবার বলছিস চলবে না এইটা আবার কি ভাবে মানা যায়

হ্যাঁ mobile চলছিল না ওই একটা mobile তাও নিলাম জোর তোর করে তাই তো বলছি বাবাটাকে কতদিন চাইবি নিজে কোনো কাজ টাজ শুরু কর করবো করবো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 হ্যাঁ তো তো বটে ঠিকই বলেছি টু দেখ দেখ চেষ্টা কর life এ কিছু করতে তো হবেই স্বপ্নর জিনিস তো নিতে হবে তাই না আর না হলে কতদিন এই রকম ভাবে চালাবি বল জীবনে কতদিন চালাবি কিছু তো করতেই হবে রে ভাই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 ওইটাই কর ওইটাই কর দোকান খোল খুব ভালো লাগবে আমাকেও ঘুরতে যাবো বেড়াতে যাবো যতক্ষণ থাকবো আড্ডা মেরে একদিন সময় করে একদিন ছুটি নিয়ে যাবো দরকার হলে

সেই দিনটা আবার কিন্তু ভাই ফেরত আসবে না তাই জন্য একটাই কথা বলবো দেখ কিছু কর ভাই যেন প্রত্যেকটা মুহূর্ত মনে থাকবার মতো হয়ে বুঝতে পারছিস বাবা মা তো ওই জন্য এটা গর্ব feel করে যে আমার না আমার ছেলেটা খুব ভালো কাজ করছে খুব

সেটাই সেটাই ঠিক বলেছিস একদম করতে হবে বুঝলি তো কিছু করবো না আহ চিন্তা নেই করবো কিছু হ্যাঁ দেখ টাকা পয়সার দিক থেকে যদি কোনো সমস্যা হয়ে তো আমাকে বলে দিচ্ছি তুই যতটুকু হয়ে আমি help করবো tension নেই তুই কিছু কর বুঝতে পারলি এখন একটাই দেখ ছোট থেকে আমরা বড়ো হয়েছি এক সঙ্গে থেকে তাই জন্য তোকে বলছি আজকে হয়তো আহ ভালো লাগছে না তুই কিছু করছিস না তাই তাই বললাম আর কি কিছু কর আর কি হ্যাঁ করবো তুই ভাবিস না করতে পারবো নি

বলি তুই তো বললি যে park এ আছি আর কি বাড়ির সামনে কিন্তু বাড়ি যা নিয়ে গিয়ে খাওয়া দাওয়া কর তাহলে বুঝতে পারছিস।